খাতা কলমের বাদ আহ খাতা কলম বাদে আপনি বললেন tab laptop অথবা mobile ফোন্ এর মাধ্যমে যে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আপনি শিক্ষা ব্যাবস্থার কথা বলছেন সেটা কতটুকু কার্যকর হবে এবং

জি আপনি প্রশ্ন বলেছেন বুঝতে পারছি আমি পরবর্তী প্রজন্ম প্রযুক্তি কে দুই আকারে নিয়েছে আরকি একটা হলো ভালো কাজে একটা হলো খারাপ কাজে প্রযুক্তিকে যে যেমন ভাবে যে যেমন কাজে ব্যাবহার করবে প্রযুক্তি সেই কাজে ব্যাবহার হবে কেউ যদি negative কাজে ব্যাবহার করে সেক্ষেত্রে নেগেটিভ ভাবে ব্যাবহার হবে কেউ যদি পজিটিভ কাজে ব্যাবহার করে তাহলে positive ভাবে হবে এটা প্রযুক্তি গত পরিবর্তন না মানুষের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে মানুষের মানসিকতা পরিবর্তন ঘটলে প্রযুক্তি গত দিকেও পরিবর্তন ঘটবে মানুষ যদি বুঝতে পারে যে জিনিস টা খারাপ তাহলে ওই টা তে যাবে না বা অনেকজন আছে যে negative একটা জিনিস আছে ওটার প্রতি বেশি আকৃষ্ট হয় সেক্ষেত্রে প্রথমত মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে করার পাশাপাশি প্রযুক্তিগত দিকে তো পরিবর্তন চলে এসেছে সেই গুলো উন্নত সাধিত হবে এবং ভবিষ্যতে প্রজন্মের জন্য এটা একটা ভালো এবং সুন্দর শিক্ষামূলক বিষয় যে তারা জন্ম নেয়ার পর থেকেই মানে প্রযুক্তি গত দিক থেকে সুযোগ সুবিধা গ্রহণ করছে এবং প্রযুক্তি গত থেকে সুযোগ সুবিধা গ্রহন করে তারা smart বাংলাদেশের মানে smart ভাবে smart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 hello hello

আচ্ছা প্রযুক্তিগত দিকে যদি পরিবর্তন ঘটে প্রযুক্তিগত দিকে এবং বাহিক্য দিকে যদি পরিবর্তন ঘটে কি আপনার লেখা পড়ার মান কি একই থাকবে না এইক্ষেত্রে উন্নতি হবে এই বিষয় টা নিয়ে আপনি যদি কিছু বলতেন প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেকটাই এগিয়ে আছি smart বাংলাদেশ আহ যে বিনির্মাণের স্বপ্নে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছে তার হাতকে আরো করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে আমাদের প্রযুক্তি টা আমরা কিভাবে ব্যাবহার করছি এর সুন্দর দিক যেগুলো আছে আমরা এ থেকে digital শিক্ষা লাভ করতে পারি এথেকে আমরা অন্য আরো দশজনক বোঝাতে পারি এবং আরো যেগুলো আছে যারা বুঝে না শিক্ষার আলোকে এখনো আসেনি তাদেরকে আমরা শিক্ষার আওতায় নিয়ে আসতে পারি এই প্রযুক্তির মাধ্যমে তারা এখন পর্যন্ত লেখা পড়া জানে না তাদের হাতেও কিন্তু এখন smart mobile phone আছে তো তাদেরকে এই smart mobile phone এর মাধ্যম দিয়েই আমরা লেখাপড়ার যেই একটা সু ব্যাবস্থা করে দিতে পারি। সে বিষয়ে আমরা সবাই যদি সচেতন হই তাহলে অবশ্যই আমরা পারব ইনশাল্লাহ তো আপনি কি একমত কি না হ্যা আমি এই বিষয়ে একমত আমার আপনার যে বিষয় টা বলেছেন ওই বিষয়ে একমত প্রযুক্তিগত দিক থেকে মানসিকতার দিক থেকে মানুষের পরিবর্তন আনতে হবে এবং সকল কিছুতে উন্নতি সাধিত হবে হ্যা বলেন আপনি প্রযুক্তি। hi তপন কেমন আছো? হম ভালো আছি বল তোমার খবর আমার খবর ভালো তারপরে কি করছ এখন কি আর করবো পড়াশোনা হচ্ছে তা এই শীতে কোথাও ঘুরতে যাওয়ার plan আছে ঘুরতে তো উম যেতাম তা তুই বল তো কোথাও ঘুরতে গিয়েছিস শুনলাম হ্যাঁ আমি তো ঘুরতে তোমার গিয়েছিলাম গোয়া তে জায়গাটা খুব ভাল ওখানে তোমার নদী, পাহাড়, পর্বত, boat lake সবকিছুই রয়েছে ও মানে গোয়া গোয়াটা কয়দিনে গিয়েছিলে? গোয়াটায় এক সপ্তাহের জন্য ছুটি পেয়েছিলাম তো ছুটি যখন পেয়েছি ভাবলাম কোথায় যাব তো গোয়াটা দেখলাম ভালো জায়গা ঘোরাও হয়নি অনেকদিন যাওয়াও হয়নি কোথাও তাই একটু গোয়াটা ঘুরে এলাম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

হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি তো উহ যাবার জন্যে তো এক পা হয়ে আছি তো সেরকম সঙ্গি পেয়ে না তো ভালই হবে গেলে বল কিভােবে যাব না যাব সে details টা বললে ভালো হয় গোয়া তুমি অনেক ভ~ভাবে যেতে পারবে যেমন তোমর train আছে bus আছে তোমার plane আছে তো তুমি হচ্ছে কলকাতা থেকে তুমি যদি flight ধরে নাও এখান থেকে মাত্র পাঁচ ঘন্টা লাগবে এবং খরচটা একটু বেশি যেহেতু এটা তোমার সময়টা কম তো খরচ তোমার হবে এর তোমার ধরে নেও পনরো হাজার টাকার মতন খরচ হবে

ও মানে একার জন্য পনেরো হাজার না একার জন্য তোমার জন্যে পনেরো হাজার ও ঠিক বুঝতে পারলাম হ্যা আবার তুমি যদি এর express ধরে যাও সেখানে তোমার একটু সময়টা বেশি লাগবে সেখানে খরচটা কম কেননা তুমি flight এ যা~যদি যাও তুমি ওখানে গিয়ে ঘুরতে যাওয়ার সময়টা বেশি পাবে তোমার যাওয়া আসার সময়টা কম আর train এ তোমার লাগবে তোমার কম করে তোমার ধরে নাও যে চারদিন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 হ্যা তোমার হচ্ছে দু ‍দিন যেতে দুদিন আসতে যাওয়া দুদিন লাগবেই আর ওখানে তোমার খরচটাও কম মাত্র পাঁচ হাজার টাকার মত খরচ হবে হম তা ওখানে থাকার মতন থাকার hotel fotel আছে না কি?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 তো hotel টা আমি বাড়ি থেকে আগে book করে দিয়ে গেছিলাম কেননা ওখানে গিয়ে book কর তাহলে খুব পয়সা কা~কাটে মানে বেশি কাটবে তো সেইজন্যই বাড়ি থেকে book করেই গিয়েছিলাম ওখানে ও না কি রকম হচ্ছে এর খরচা আছে per day থা~থাকতে গেলে? তুমি ধরে নেও তোমার তুমি যদি গোয়া ঘুরতে যাও তো এক এর একজনের পিছু তুমি ধরে নাও আহ দশ থেকে পনেরো হাজার টাকার মত ওর মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে না এটা আলাদা ভাবে খরচা করতে হবে?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 ওহ ঠিকাছে বুঝতে পারলাম মানে extra ভাবে কোন কিছু কিনতে গেলে সেক্ষেত্রে পয়সাটা লাগবে বাদবাকি খাওয়াদাওয়া থাকা পনেরো হাজারের মধ্যে complete হয়ে যাবে সেটা বুঝছি এইতো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 তারপরে ওই hotel থেকেই আমাদেরকে একটা guide reference করল guide টা খুব ভাল তো আমরা সবাই একসাথে tiffin করে একটা গাড়ি book বেরিয়ে পরলাম হম তো ঐখানে কি রকম আবহাওয়া আবহাওয়া খুব ভাল আর ঘোরার জন্য সব থেকে ভাল সময় হচ্ছে হালকা শীত এই সময় ঘুরতে যাওয়াটা খুব ভাল আমরা ওখানে গিয়েছিলাম তো আমরা বাড়ি থেকে হালকা পোশাক শীতের নিয়ে গেছিলাম

তেমন নেই ভেবেছিলাম যে ওখানে আর বেশি শীত পাবো ওখানে গিয়ে আবার হয়ত শীত এর কোন পোশাক কিনতে হবে তো সেটা সমস্যা হয়নি

মানুষজন ভাল খুব মিশুকে কিন্ত ওখানে বাঙালি টা পাবেনা আর কিন্ত ওখানে তুমি হিন্দিতে বলতে পারো ইংরাজি তে বলতে পারো সমস্যা নেই ওখানকার তোমার পো~ পোশাক একটু আমাদের থেকে ভিন্ন আমরা যেমন আহ পোশাক আকা~ ব~পোশাকে ঢাকা থাকি ওরা একটু খোলা মেলা ওদের ভাল ওদের ব্যবহার ভাল খুব ভাল ওরা হ্যা হ্যা হ্যা তা ওখানে কিরকম খাবার দাবার কিরকম? খাবার ভাল ওদের ওদের খাবার ভাল তুমি ওখানে গিয়ে নিজের মত করে খেতে পারবে এবং তুমি যদি চাও যে আমাদের আমরা যেগুলো খাই ওখানে গিয়ে সেগুলো বললে ওরা বানিয়ে দেয় ও মানে যেগুলো খাওয়ার ইচ্ছা মানে ঐ~ ঐখানকার মনে হয় rate টা একটু বেশি হয় তাই না? হ্যা হ্যা হ্যা একটু বেশি হয় হ্যা তো সেটাই তো শুনলাম তো যাওয়াই যাক একদিন যেতে হবে কি বার গে~গেছিলা আমার তো আর ওখানে এ~এখান থেকে তোমার বেরিয়েছিলাম এর বে~বুধবার তো এর বুধবার রাত্রে বেরিয়েছিলাম তো বৃহস্পতিবার শুক্রবার তো রাত্রে পৌঁছলাম তোমার শনিবারটা থেকে ঘোরা শুরু করলাম জায়গাটা খুব ভাল এবং তুমি সব দিকে যদি এর মানে ভালো যদি ঘুরতে চাও তো তোমাকে গোয়ার একদম যেখানে এর গোয়াটা শুরু হচ্ছে সেখানে তোমার ওখানে hotel book করবে কেননা ওখান থেকে পুরো চারদিক ঘুরতে তুমি পারবে নাহলে তুমি যদি একপাশে চলে যাও তখন ওখান থেকে আবার ফিরে আসতে অনেক সময় নষ্ট হয়ে যাবে ও বুঝতে পারছি তা গোয়ার মত সেরকম কি জায়গা কি আছে দেখা? জায়গা অনেক আছে যেমন তোমার আমি প্রথমে যখন শুরু করলাম Aguada fort আমরা বা দেখেছি আমাদের বিভিন্ন আহ movie scene বা social media য় দেখে এসছি Aguada fort যেটা ওখানকার সবথেকে সুন্দরতম জায়গা এবং জায়গা টা এত সুন্দর ভাবা যায় না আর এটা তোমার সব থেকে ভাল সময় যাওয়ার হচ্ছে যে এর সকাল নটা থেকে সন্ধে সারে ছটা পর্যন্ত এটা খুব ভাল আর এটা তৈরি হয়েছিল তোমার ষোলশ নয় সাল ঐ রকম সময়ে ঐটা শুরু এর শুরু হয়েছিল আর সবদিকে ভালো হচ্ছে এই fort টার মাঝখানে একটা তোমার lighthouse আছে যা দেখতে খুব সুন্দর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 ভাল ওখানে আনন্দ করলাম আর সব চেয়ে ভাল হচ্ছে ওখানকার কোন entry fee নেই যে ঢোকার সময় ticket কেটে ঢুকতে হবে সেরম কিছু নেই খুব সুন্দর জায়গা এত সুন্দর তা তোমার fort টা পুরো একদম আহ লাল বা বাদামি রং দিয়ে ওখানে আহ ওটা করা আছে খুব সুন্দর দেখতে চারিদিকটা ঘুরে দেখতে পার ওখানে চারদিকে বসতে পারবে ওখানে একটা bench করা আছে bench এ বসে ওখানকার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 ওহ তা শুনে তো ভালোই লাগলো যেতে হবে একদিন এখানকার park টার্ক মতন সে রকম জায়গা নেই park

park ও আছে আমরা যেহেতু একপাশ দিয়ে শুরু করেছি তো একটা একটা দেখে দেখে যাচ্ছি জায়গাটা খুব সুন্দর এখানেও যেতে পারবে ওর পরেই তোমার চলে গেলাম আমরা তোমার chapora fort ওরই পাশে এবং

selfie lover spot যারা তোমার প্রেম করে এখানে তারা এসে selfie তোলে আচ্ছা তার ইতিহাস আছে তো?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 তার তোমার জল পুর নীল নীল জল উপরে নীল আকাশ চারিদিকে তোমার বন দিয়ে ঘেরা উপর দিয়ে তুমি selfie তুলতে পারো খুব সুন্দর জায়গা এটা হ্যা হ্যা হ্যা তাও তো ভালো তা শুনে তো ভালো লাগছে যেতে হবে একদিন তো অফিস থেকে কদিন ছুটি নিলে ভালো হয়ে চার পাঁচদিনে হয়ে যাবে tour?

মানে মোটামুটি দশদিন ঘোরাও হয়ে যাবে মানে complete হয়ে যাবে ঘোরাটা হ্যাঁ এবার সম্পূর্ন ঘুরতে একটু সময় লাগে যেই গুলো তোমার ভালো ভালো জায় জায়গা সেটু তুমি ঘুরতে পারবে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

হ্যা গোয়া ছাড়াও অনেক জায়গা আছে কিন্তু তুমি গোয়াতেই এসে এখানে তোমার শুনেছি নাকি পঞ্চাশ ষাটের মতো ঘোরার জায়গা আছে পঞ্চাশ ষাট ঘোরা মানে তো তোমাকে ছ দিন তোমাকে সাত দিন তোমাকে

পর্যটকদের খুবই এখানে আকর্ষন করে এবং প্রত্যেকে এখানে আসে selfie তোলার জন্য এত সুন্দর জায়গা সত্যি যে এত ভালো জায়গা যে আছে সেটা তো না দেখলে বোঝাই যায় না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

হ্যা সে তো বটেই ভালো মানে বেড়াবার জায়গাটাও খুব ভালো হ্যা সেটাই আরেকটা পাশেই তোমার fort আছে তার নাম তোমার হচ্ছে tiracol fort এটাও খুব সুন্দর একদম নদীর side এ আছে তোমার এই fort টা আহ দুপাশে তোমার বাড়ি তোমার মাঝখান দিয়ে রাস্তা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 hotel এ এখানে এসে মানুষ থাকে এটাও খুব হ্যা হ্যা হ্যা তা ওখানকার সে রকম কি ফল পাওয়া যায় সবচেয়ে ভালো? এখানে তোমার নারকেল আছে বিভিন্ন রকম আমাদের এখানে যেমন ফল পাওয়া যায় ওখানেও সেই একই ফল কিন্তু একটু দামটা বেশি আর এখানে তোমার নারকেলের গাছ গুলো বেশি কারন এই যে তোমাদের সমুদ্র side এ যেহেতু এই fort গুলো অবস্থান করে এগুলো খুব ভালো আর এখানে একটা পুরোনো church আছে charch টাও খুব সুন্দর সেখানে গিয়ে তুমি pray করতে পারবে খুব সুন্দর জায়গা এটা হ্যা হ্যা হ্যা তা ওখানে তো নারকেলটা হবে অবশ্যই নদীর ধার তো নারকেলটাই হওয়া স্বাভাবিক হ্যা আবার এর পাশে আরেকটা fort আছে যার নাম তোমার reis mogos fort এটাও খুব ভালো এটাও তোমার হচ্ছে lover's point নামে খ্যাত এটাও lovers দের জন্য খুব বিখ্যাত আর এর একটা ইতিহাস আছে ইতিহাসটা ওখানে শুনলাম যে এটা তোমার শুরু হয়েছে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 বন্দুক দেখতে পাবে এখনো সেই কামানগুলো রয়েছে দেখে এলাম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 এগুলো খুব ভালো দেখতে এখানে তোমার পাশে একটা road আছে road থেকে পাঁচশ meter দূরে এটা আছে এটাও খুব ভালো জায়গা আর এত সুন্দর সুন্দর জায়গা আছে যখনই এক একটার পা অন্যটায় যাচ্ছি মনে হচ্ছে যেনো আগেরটা খুব ভালো আগেরটা খুব ভালো এটা খুব ভালো এরকম করে যাচ্ছি মানে সমস্ত জায়গাগুলো খুব সুন্দর সুন্দর জায়গা হ্যা হ্যা হ্যা ও তো শুনেছি জায়গাটাও খুব ভালো

হম ওরই পাশে আরেকটা তোমার fort আছে সেটার তোমার নাম হচ্ছে cabo de rama fort সেটা তোমার হচ্ছে mythological মানে mythology র সমস্ত এখানে জিনিসপত্র দেখতে পারবে আর এত সুন্দর সুন্দর জায়গা যে ভালোভাবে দেখার জন্য একটু সময় লেগেই গে ~গে~ গেছিল তাই জন্য বলছিলাম যে একটু সময় নিয়ে এখানে আসতে হবে নাহলে হয় না হ্যা হ্যা হ্যা তো সময় নিয়ে আর যেতে হবে ভালো করে যদি ঘুরতে চাই তো সময় তো লাগবেই নাহলে তো হবে না আর টাকা পয়সা যেটা বললে একটু বেশি করে নিয়ে যেতে হবে বিভিন্ন ঘোরাফোরা ব্যাপার আছে এর হ্যা সেটাই ঘোরার জন্যে একটু বেশি

হ্যা হ্যা সেটাই তা গোয়া ছাড়া আর কোনো সেই রকম ধরনের জায়গা আছে কি গোয়া বাদে? গোয়া বাদে অনেক জায়গা আছে তোমার জম্বু কাশ্মির, শ্রী নগর এ আমাদের আহ আহ এইদিকে দার্জিলিং আছে জায়গা তো অনেক ঘোরার আছে ও তো দার্জিলিংটা কেমন? দার্জিলিংও ভালো তুমি যখন ঐ গোয়ার গুলো দেখ এই তো মাত্র পাঁচ ছ’টা বলেছি এখনও তোমার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

হ্যা অনেক জায়গা রয়েছে এখানে এখানে যে জায়গা আমার তো মনে হয় না আজকে শেষ করতে পারবো কিনা এত জায়গা আছে এবং তুমি শুনেও খুব ভালো লাগবে

শুনি তাহলে যতক্ষন পারছি এখন হ্যা যেমন তোমার আরেকটা জায়গা আছে ঐ পরে তোমার যে এর নাম হচ্ছে corjuem fort এটাও খুব ভালো এ তোমার দূর্গ মত একটা বড় দ~দূর্গ চারিদিকে বড় বড় প্রাচির দিয়ে ঘেরা তা পাহাড়ের উপরে আছে পাহাড়ে চারিদিকটা ঢালু রাস্তা পাহাড় কেটে কেটে রাস্তাটা করেছে উঠতে একটু সময় লাগবে সেটাও খুব ভালো দূর্গটার উপরে উঠা যায় উপর থেকে তুাম নিচের মনোরম দৃশ্য দে

হ্যা আর এবং এই fort এ তোমার চারিদিকে বড় বড় আহ চারটে কলাম আছে যেটা খুব সুন্দর দেখতে লাগে ও~ওখানকার যারা সৈনিক ছিল তারা ওখানে উপরে তোমার watch tower এর মাধ্যমে এ তোমার পাহারা দিতো এটাও খুব ভালো এবং এখানেও আহ পর্যটকদের খুব বোশ ভীড় হয় আমরা যখন গিয়েছিলাম তখন প্রচুর ভীড় ছিল যার জন্য আমাদের একটু ওখানে ঘুরতে সমস্যা হচ্ছিল ও না বলছিলাম কতজনা গিয়েছিলি?

এই যে একা গিয়েছিলে না আরো অনেক ছিল বন্ধু-বান্ধব

আমার বন্ধু আর ওর family আমাদের family গিয়োছলাম

হ্যা হ্যা খুব সুন্দর এই জায়গাটাও খুব সুন্দর এখানে তোমার হচ্ছে ঘুরতে অনেকটা সময় লাগবে কেননা দূর্গ যেহেতু অনেকটা বড় তো দূর্গর মাঝে পুরোপুরি ঘুরতে দেখতে ওখানে কিচু photo তুললাম তো এটাও অনেকটা সময় লাগবে এটা সময় দেখতে হবে হ্যা হ্যা হ্যা গোয়াটা একটু জায়গা গুলো নয় গোয়াটা যদি গোয়াটার ম~মধ্যে অনেককিছু জায়গা আছে যেগুলো আমাদের জানা নয়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 খুব পুরোনো ওখানকার এর বাড়িগুলো দেখলে church এর যে দেওয়াল গুলো দেখলেই বুঝতে পারবে যে খুব পুরোনো আর চারিদিকে তোমার এখনো ভঙ্গুর ভঙ্গুর শুরু হয়ে গেছে এবং চারিদিকে তোমার যে গাছপালা ওখানে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 হ্যা church টা খ্রিস্টানদের একটা ই পবিত্র হ্যা এবং এখানে সবথেকে বলে যে আহ গোয়ার এটা তোমার সবথেকে ধনীতম জায়গা এখানে তোমার স~ মানে বড় বড় মানুষও এখানে আসে

হ্যা এটাও খুব ভালো আর এটা তোমার হচ্ছে old গোয়া থেকে মাত্র দশ kilometer লাগে যেটা তুমি তোমরা হচ্ছে taxi করে ওখানে taxi ভাড়ায় পাওয়া যায় তো ওখানে তুমি taxi করে কুঁড়ি মিনিটে চলে আসতে পারবে হম তা taxi ভাড়াটা কত করে বেশি নাকি ওখানকার হ্যা একটু বেশি আমাদের যখন এখানে তোমার kilometer টা বেশি দেখো আমাদের এখানে তোমার রোজকার income কম তাই খরচ কম ওখানে income বেশি সেজন্য খরচাও বেশি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 বড় আমাদের largest asian church ওই church টাও ভালো তোমার আবার পুরো দেওয়ালটা পুরো পাথর দিয়ে তৈরি একদম সাদা চকচক করছে এবং যখন সূর্যের কিরণ পরছে ওর উপরে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

এইযে একটু ভূতের ভয় ভূতের ভয় তো church টা যে তোমার এত বড় চারিদিকটা ঘুরে ঘুরে দেখলাম দিনের বেলাতে গিয়োছলাম কেননা যেহেতু বলে heritage site তো সন্ধ্যেবেলা যাওয়ার সাহস হয়নি তা তুমি ঘুরতে পারো ভালো করে

হ্যা তো যাওয়াই যাবে একদিন এত সুন্দর জায়গা তো ছাড়া যাবে না

এটাও তোমার ভালো একদম তোমার হচ্ছে ঐ গোয়া থেকে মাত্র ন kilometer side এ আছে এটা এটাও খুব ভালো জায়গা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 হ্যা হ্যা হ্যা একই জায়গায় তো থাকে না একটু দূরে দূরে যেতে হয় এটাও খুব ভালো জায়গা হম আর আরেকটা তোমার church আছে যেখানে তোমার হচ্ছে sent francis আছে একটা church আছে যেটা বলে যে বিশ্বের এখানে দ্বিতীয় বড় তোমার bell রয়েছে যে church bell গুলো হয় না বিশ্বের হচ্ছে দ্বিতীয় bell মানে এত বড় bell দুনম্বরে রয়েছে এই charch দুনম্বরে এখানে স্থান করেছে তাই তো

bell বা ঘন্টা তোমার হচ্ছে দুনম্বরে আছে এটা

হম এটাও খুব ভালো এটাও খুব ভালো জায়গা এ তোমার দেওয়ালের design গুলো খুব সুন্দর এবং এটাও এত ভালো জায়গা যে এ~ এটা দেখার জন্য প্রচুর পর্যটকের ভীড় হয় এবং চারিদিকে তোমার ঘোরার জায়গার জন্য খুব ভালো ভালো জায়গা রয়েছে এবং চারিদিকে ফাঁকা মাঠ বসার জন্য